এ কথা আমি বুঝতে পারছি, কেনো তোকে বারবার চাকরি থেকে বের করে দেয় লাথি দিয়ে। ঐ হাতি ঘোড়া ঐসব ছিলো, রাজা ছিলো, জিতেন্দ্রার সাথে বিয়ে হয়ে যাচ্ছে। জিতেন্দ্রা একটু পাগল। ঐ happy birthday to you গান ছিলো ঐটা, আশা কুমার ছিলো। চিনারা হ্যাঁ হ্যাঁ, ঐ টা তো ঐ ছোট বাচ্চাটাও ছিলো।

এই জন্যেই তো চাকরি থেকে বার করে দেয় তোমায়। আর salary নেওয়ার সময় টে টে টে টং করে একদম time এ আমার কাছে দিয়ে যাও, আমি salary দাও নি কেনো করে বেড়াও। salary যখন থাকে, দুই দিন দেরি হলে তুই কাও কাও কাও কাও করে বেড়াস। আর কাজের বেলায় cinema দেখতিস বসে বসে।

এ জন্যই তোকে কোথাও refer করি না কোনো চাকরির জন্য, জানিস? সবাই তারপরে আমায় গালাগালি দেয়।

ও সে তো প~ বছর পর বছর পর বছর চলছেই। হ্যাঁ হ্যাঁ যেতেই পারি। বললাম যেতেই পারি, চাপ নেই।

যাবো যাবো নিশ্চয় যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে তোর চেতেও নবীনাতে এসছে বোধহয়। আচ্ছা কোনো multiplex এ নেই? হ্যাঁ কিন্তু sound আর এটাতো ভালো না? এই standard গুলোতে সুন্দর scene ও ওতো sound তাও ভালো না, picture quality জঘন্য। এমনিতেও এতো পুরোনো ছবি, সেটার print কেমন হবে। এখন যদি আমরা দেখতে যাই print কেমন হয়ে যাবে। তারপরে single screen এ। তুই দেখ কোথায় আছে, ticket আমি নিয়ে নিবো, কিন্তু popcorn তোকে খাওয়াতে হবে।

হ্যাঁ, timing টা এভাবে দেখবি যে যখন আমরা বের হবো তখন ঐ লোকটার সাথে যেনো আমাদের দেখা না হয়। ঐ লোকটাকে ওখানেই বসে থাকে, ওর ও কোনো কাজ-টাজ নেই, ঐ তোমার ভদ্র টা। কি ভালো মানুষ, আমি বলছি খারাপ মানুষ? আমি বলছি bass আমি ওর সাথে দেখা করবো না। শুধু শুধু সময় নষ্ট হবে, কথা হবে। আমি কুড়ি বছর আগে এই করেছিলাম তেন করেছিলাম, ফারহানা হয়েছিলো, ডিকনা হয়েছিলো। ঐসব গল্প শুনে আর কি হবে? সেই সময় তো চলে গেলো না? Indurstry টাতে তো যে আগে কি দিয়ে কাজ করছে তাকে দেখছে। যে file টা release হচ্ছে তার কাছে ও কেমন হয়েছে। কুড়ি বছর আগে কে কি কাজ করেছিলো কে দেখবে?

হু, হু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐটা সময়টা নিয়ে আমার কোনো চাপ নেই।

আরে চার জনে করতে গেলে timing match করবে না, কিছু হবে না। এই করো, ঐ করো, ঐভাবেই চলবে।

হু, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল না। সেটা তো করে দেবো কিন্তু অনেক টাকা লাগবে, এমনি করবো না। অনেক টাকা লাগবে, এমনি করবো না। Per episode পঞ্চাশ হাজার টাকা করে নেবো। Per episode পঞ্চাশ হাজার টাকা করে নেবো। আমার কোনো credit চাই না। কারণ credit নিয়ে চাপ আছে। পরে ঐ copyright এর ঐটাতে ভুগবো। আমার credit চাই না, আমার শুধু টাকাটা দিয়ে দিবি। Per episode পঞ্চাশ হাজার টাকা করে। OT one দিয়ে advance দিতে তিনটে episode এর তারপরে তিনটে episode দিবো আবার তিনটে episode এর advanced নিবো, আবার তিনটে episode দিবো। ঐভাবে করবো। ও যদি রাজি হয়, ঠিক আছে। হ্যাঁ আমার number টা ওকে পাঠিয়ে বল যে আমার সাথে কথা বলতে। আর ওকে আমার condition টা আগেই বলে দিস যাতে ওর কোনো confusion না হয় পরের দিকে। ভাই, তুই এখানকার এই industry এর এইসব দুই-এক গুলোদের চিনিস না? কাজ নেবে কিন্তু টাকা দিতে চাইবে না।

আচ্ছা, হু হু।

আচ্ছা আচ্ছা দেড় লাখ দেবে তো per episod? মানে ঐ গ্রামের বাংলা চায় না আজকাল কার modern যুগের বাংলা চায়? কেনো? হ্যাঁ ঐ খিস্তি মার্কা, ঐ খিস্তি মার্কা। তো যেতে নিতেই কিছু হবে না।

না না, আর কিছু নয়। হ্যাঁ টাকাটা advance নেবো। একটা কাজ করবি, ওকে amount টা বলবি না। amount ওটাই বলতে দে। তারপরে যদি ও বেশি বলে তাইলে তো চাপ নেই, কম যদি বলে তাইলে বলবো যে এতো নেবো। বাকি এটা বলে দিস যে, advance ই নেবো। তিনটে episode advance এ নেবো তিনটে episode দেবো, আবার advance এ নিয়ে আবার তিনটে episode দেবো। হ্যাঁ, আ~ আরে script টায় copy করছি, ঐটা তো আমার dialogue টাকে বাংলাতে translate করতে হচ্ছে, আর তো কিছু করতে হচ্ছে না। তো drama টা তো ঐটাই থাকবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ

আর আমার ঐ যে পাঠানোর ছিলো তুই সেগুলো পাঠিয়ে দিবি তো, না সেগুলো আবার এ এবার বলবি না যে মনে করাস নি, এবার দু বার মনে করিয়েছি।

তাইতো, এখন তো দিনের বেলা মনে করালাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি, হ্যাঁ? আমার কি একটা এসছে ওর সঙ্গে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা। আরে এই number টাই দিয়ে দে, হ্যাঁ এটাই পাঠিয়ে দিস, চাপ নেই। ঠিক আছে, ওকে বাই। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো, যথার্থ গীতার প্রথম ভাগ প্রাক-উত্তন

গীতার বিষয়বস্তু নিয়ে আনুমানিক পঞ্চাশ মতো আহ মত থাকা সত্ত্বেও সকলেরই আধার শীলা একমাত্র এই গীতা, যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন- এর সেই ঈ~ ঈশ্বর জ্ঞান তথ্য আত্মজ্ঞান তথ্য সম্বন্ধে গীতায় উল্লেখ করা হয়েছে। তবে এইরূপ মতভেদ কেনো? বক্তা আহ সর্বদাই এক নিশ্চিত ভাবকে ব্যক্তি~ ব্যক্ত করে থাকেন। কিন্তু শ্রোতা দশজন হলে তারা তাদের ভিন্ন ভিন্ন ধারণা শক্তির জন্য দশ প্রকারের ভাবার্থ গ্রহণ করে থাকেন। ব্যক্তির বুদ্ধির উপর তামসিক রাজসিক অথবা সাত্ত্বিক গুণের যতটা প্রভাব থাকে, তিনি সেই স্তর থেকেই বিষয়বস্তু গ্রহণ করতে পারেন, এর বেশি তিনি গ্রহণ করতে পারেন না। অতএব মতভেদ হওয়াটা স্বাভাবিক। বিভিন্ন মতবাদের জন্য অথবা কখনও কখনও একটি সিদ্ধান্তকে ভিন্ন ভিন্ন কালে

বহু টিকার মধ্যে সেই সপ্ত ধারা প্রবাহিত, কিন্তু শুদ্ধ অর্থ যুক্ত একখানি টিকা যদি সহস্র টিকার মধ্যে রাখা থাকে তবে চেনা এর দুঃসাধ্য হবে যে যথার্থ কোনটি? বর্তমানে গীতার অনেক টিকা বাজারে উপলব্ধ এবং প্রত্যেক টিকার স্বর স্ব-স্ব অতিমত দ্বারা সত্যের উদ্ঘোষ করে চলেছেন। কিন্তু একথা সত্য যে গীতার বাস্তবিক অর্থ থেকে তারা প্রায় সকলেই বহু দূরে আছেন। নিঃসন্দেহে কিছু মহাপুরুষ সত্যের স্পর্শ করেছেন, কিন্তু যেকোনো কারণে হোক, তারা সেটি সমাজের সমক্ষে প্রস্তুত করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় হৃদয়ঙ্গম করতে না পারার একমাত্র কারণ তিনি ছিলেন মহা যোগসিদ্ধ পুরুষ। তিনি এ্যা যে স্তরের বক্তব্য দিয়েছেন ক্রমশ চ'লে সে স্তরে পৌঁছোলে বলা যেতে পারে যে কৃষ~ শ্রীকৃষ্ণ যখন গীতার উপদেশ দিয়েছেলেন তখন তার মনোগত ভাব কী ছিল। অন্তঃস্থিত সমস্ত ভাব ভাষায় সমস~ সম্পূর্ণ রূপে ব্যক্ত করা দুঃসাধ্য। তার কিছু অংশ ভাষায় ব্যক্ত হয় কিছু ভাব ভঙ্গিমা দ্বারা অবশেষে ক্রিয়ামত্তক হয়। সাধনা পথের পথিকটি এসেই নিশ্চিন্ত ক্রিয়াত্মক পদ্ধতি দ্বারা অগ্রসর হওয়ার পর, বিষয়বস্তুর বাস্তবিক অনুভব করতে পারেন। সে স্তরে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পৌঁছেছিলেন। নির্দিষ্ট ক্রিয়ামত্তক পদ্ধতির সাহায্যে অগ্রসর হতে হতে সেই পুণ্য অবস্থা বা স্থিতি প্রাপ্ত মহাপুরুষই জানতে পারেন যে আধ্যাত্বিক শাস্ত্র এই গীতা বাস্তব~ বাস্তবিকে কী বলেছে। উক্ত স্থিতি প্রাপ্ত যোগ এর যুক্ত মহাপুরুষ কেবল গীতার আহ পুনঃরাবৃত্তি করে না বরং তারা অভ্যন্তরীণ অর্থ বলে দেন। কারণ যে দৃশ্যে শ্রীকৃষ্ণ সমক্ষে ছিলেন বর্তমানে সেই স্তরের মহাপুরুষেরা সমক্ষে সেই দৃশ্য বিদ্যমান । তাই যা তিনি সমক্ষ দিয়েছেন অনুগামীদের দেখিয়ে দেবেন এবং হৃদয়ান্তরে সেই ভাব জাগিয়ে দেবেন ও সুনি~ সুনির্দিষ্ট মঙ্গলময় পথে পরিচালনা করবেন। পূজ্যশ্রী পরমবংশীয় মহাডা যুক্ত আহ স্তরের মহাপুরুষ ছিলেন তার বাণী ও অন্তঃপ্রেরণা দ্বারা গীতার যে শাশ্বত ভাবার্থ প্রা~ প্রাপ্ত হয়েছে তারই সংকলন এই যথার্থ বিদ্যা। এর মধ্যে স্বীয় কোনো অভিমত নেই। এই গীতার সম্পূর্ণ বিষয় ক্রিয়াত্মক। সাধনে প্রবৃত্ত প্রত্যেক পথিককে সেই নিশ্চিন্ত পরিধি অ~ অতিক্রম করতে হয়। যতক্ষণ সেই সুনিশ্চিত পথ থেকে সাধক দূরে ততক্ষণ একথা সত্য এবং স্পষ্ট যে সে ব্যক্তিসাধনে প্রবৃত্ত নয় বরং কোনো না কোনো প্রকার ব্যর্থ ঢোল অবশ্যই পিটিয়ে চলেছে। অতএব কোনো মহাপুরুষের আশ্রয় নিন। শ্রীকৃষ্ণ অন্য কোনো সত্য বলেননি বরং বলেছেন ঋষি ভাতৃক গীতম। ঋষিগণ বহুবার যে কথা বলেছেন সেই কথাই শ্রীকৃষ্ণই আবার বলেছেন। তিনি একথা ব~ কখনও বলেননি যে সনাতন শাশ্বত সত্য জ্ঞান সম্বন্ধে কেবল আমিই জানি বা আমিই বলবো। বরং বলেছেন, তত্ত্বদর্শী মহাপুরুষেরাও স্মরণগত হও এবং নিকট স্পষ্ট সেবা যত্ন দ্বারা সেই জ্ঞান লাভ করো। শ্রীকৃষ্ণ কেবল মহাপুরুষগণ দ্বারা ঘোষিত শাশ্বত সত্যই উৎঘটিত করেছেন। মূল গীতা সুবদ্ধ সংস্কৃতে লিপিবদ্ধ, শুধু এতে নিহিত যথার্থকে এতে নিহিত যথার্থকেই গ্রহণ করেন তবুও অতি সহজেই আপনাদের সকলের বোধগম্য হবে।

প্রক্রিয়াই কর্ম। তবুও আপনারা বলেন, কৃষি করা কর্ম। যজ্ঞের অর্থ আগে স্পষ্ট বলেছে যে, সেই যজ্ঞে বহু যোগী প্রাণকে আপ্নে~ আপনে ও আরো অন্য অন্য যোগী আপনাকে প্রাণে অহুতি দেন। আবার অন্য যোগীগণ প্রাণ আপন দুই রুদ্ধ ক'রে প্রাণময় পরা~ পরায়ণ হয়ে যান। আবার অন্য বহু যোগীগণ এর ইন্দ্রিয়ের সকল প্রবৃত্তের সঙ্গ মাগিতে মাগিতে আহুতি দেন এই প্রকার নিঃশ্বাস প্রশ্বাসের চিন্তনকেই যজ্ঞ বলা হয়ে থাকে। মনোসহিত ইন্দ্রিয়সমুহের য~ সঙ্গবদ্ধ যজ্ঞ শাস্ত্রকর এই ভাবে যজ্ঞ শব্দের অর্থ স্পষ্ট বলেছেন, তা সত্ত্বেও আপনারা বলেন বিষ্ণুর নিমিত্তে সাহা বলা অগ্নিতে যব,

পরেও শুদ্ধ বাক্য বিন্যাস আপনার সম্বল হয় ও আপনারা নিজেদের যথার্থ জ্ঞান থেকে শুন্য পান কেনো? বস্তুত জন্ম নেওয়ার পর বড় হয়ে মানুষ পৈতৃক সম্পত্তির অর্থাৎ ঘর, দোকান, জমি-জায়গা, পদ, গরু, মহিষ, চন্দ্র উপকরণ ইত্যাদির অধিকারী হয়। আহ সেইভাবে এমন এই কিছু কু~কুড়িটি পরম্পরা পূজা পদ্ধতি পৈতৃক সম্পত্তির সঙ্গে পেয়ে থাকে। পঁয়ত্রিশ কোটি দেবী দেবতা তো বহু পূর্বেই গোণা হয়েছিল।

পরিবারের প্রচলিত নানা পূজা পদ্ধতির গভীর প্রভাব তার মস্তিষ্কে পড়ে। পরিবারে এর দেবী পূজার প্রাধান্য থাকলে দেব দেবী এ্যা কোরেই তারা এর এই জীবন কাটে। আর যদি ভূত পূজার প্রাধান্য দেখে তাহলে ভূত ভূত করে তার জীবন কাটে। কেউ শিব কেউ কৃষ্ণ আবার কেউ কিছু ধরেই থাকে। তাদের কিছুতেই ছাড়তে পারে না।

পৈতৃক সম্পত্তি সে কদাচিৎ ছাড়তে পারে এর কিন্তু এই সকল গোড়ামি ও ধর্মে বিভিন্ন আচার ব্যবহার কিছুতেই ছাড়তে পারবে না। পৈতৃক সম্পত্তি ছেড়ে আপত্তি~ আ~ আপনি শত সহস্র কিলোমিটার দূরে চলে যেতে পারেন, কিন্তু মন ও মস্তিষ্কে অঙ্কিত এই গোড়ার বিচারধারা গুলি সেখানেই সঙ্গেই থেকে থা~ যাবে। আপনি আপনার মন ও মস্তিষ্কে যে আলাদা আলাদা রাখতে পার~ পারেন না। অতএব আপনি এর যথার্থ শাস্ত্রকে সেই গোড়ার রীতি-নীতি মান্যতা ও পূজা পদ্ধতির অনুরূপই দেখতে চাইবেন। আপনারা বিচার বুদ্ধির অনুরূপ হলে আপনি স্বীকার করবেন না। হ'লে সে প~ সমস্ত আপনার কাছে মিথ্যা পতিত হবে। সেই সকল কারণে গীতার রহস্য আপনি বুঝতে পারবেন না পারেন না। রহস্য রহস্য রূপে কেটে যায়। একে বাস্তবিক পরখ করেন মহাপুরুষ অথবা সদগুরু। তিনি বলতে পারেন গীতা শাস্ত্রে শ্রীকৃষ্ণ কী বলেছেন। জনসাধারণের পক্ষে এই বিষয় বুদ্ধির অতীত। এর জন্য সহজ উপায় হলো, কোনো মহাপুরুষের সান্নিধ্যে গিয়ে বিষয়বস্তুর তথ্য সম্যক রূপে অবগত হওয়া ও এই কথাই যোগেশ্বর শ্রীকৃষ্ণের গীতায় বার বার উল্লেখ করেছেন। গীতা শাস্ত্র কোনো বিশিষ্ট ব্যক্তি, জাতি, মত, প্রস্থ, দেহ, কাল বা কোনো গোড়া সম্প্রদায়ের জন্য নয়। গীতা সর্বলৌকিক সার্বকালীন ধর্মগ্রন্থ। উম গীতা গ্রন্থ প্রত্যেক দেশ, প্রত্যেক জাতি, প্রত্যেক স্তরের স্ত্রী-পুরুষের জন্য, সকলের জন্য এককথায়। মানুষ এক এর মাত্রের জন্য কেবল কারো মুখে শুনে অথবা কারো প্রেরণায় বা মানুষকে এমন কোনো নির্ণয় নেওয়া উচিত নয়, যার প্রভাব তার নিজের অস্তিত্বের ওপর প্রখ্য~ প্রত্যক্ষভাবে পড়ে। পূর্বগ্রহ মুক্ত সন্ন্যাসীর জন্য এই অর্ঘ্যষ্য আ~ আলোক স্তম্ভ, হিন্দু-বর্গের কখনো হলো বেদই প্রমাণ। বেদের এই অর্থই হলো জ্ঞান এবং প~ অর্থাৎ পরমাত্ম বোধ। সেই পরমাত্ম না সংস্কৃত ভাষাতে আছে না সংহিতায়। পুস্তক তো কেবলই তার সংকটে আহ করে থাকে। বস্তুত পরমাত্মা হৃদয়ে জাগ্রত হয়। বিশ্বামিত্র ভগবৎ চিন্তনে মগ্ন ছিলেন, তার ভক্তিতে প্রসন্ন হয়ে ব্রহ্মা তার কাছে এসে বলেছিলেন আজ থেকে তুমি ঋষি। এ্যা বিশ্বমিত্রা~ বিশ্বামিত্র এতে সন্তুষ্ট হননি। পূর্বব্রত ধ্যান মগ্নই ছিলেন কিছুকাল পরে দেব উম দেব~ দেবতাগণের সঙ্গে ব্রহ্মা পুনরায় এসে বলে ছিলেন আজ থেকে তুমি রাজর্ষি। কিন্তু এইবারেও তিনি সন্তুষ্ট হননি, ধ্যানস্থ ছিলেন। এ্যা ব্রহ্ম~ ব্রহ্মা আহ দৈব সম্পন্ন নিয়ে পুনরায় উপস্থিত হয়ে বলেছিলেন আজ থেকে তুমি মহর্ষি। বিশ্বমিত্র বলেছেন, না না আমাকে এ্যা জতেন্দ্রিয় ব্রহ্মর্ষি বলুন। ব্রহ্মা বলেছিলেন এখন তুমি এ্যা জিতেন্দ্রিয় হওনি। বিশ্বমিত্র পুনরায় ধনস্থ হয়েছিলেন। তপ প্রভাবে তার মস্তিস্ক থেকে প্রচন্ড তপ~ তপাগ্নি নিঃসৃত হচ্ছিল। দেবতা অনুনয় কোরতে তিনি তার এসে বিশ্বমিত্রকে বলেছেন এখন থেকে তুমি ব্রহ্মর্ষি। তখন বিশ্বমিত্র বলেছেন, যদি আমি ব্রহ্মর্ষি তবে বেদ আমাকে বরণ করুক। বেদ বিশ্বামিত্রের হৃদয়ে উদ্ভূত হয়েছিল তিনি এ্যা পূর্ণা~ পূর্ণ জ্ঞানী হয়েছিলেন। যে তথ্য জানা ছিল না, তার সম্যক জ্ঞান হয়ে ছিলো। বস্তুত বেদ কোনো গ্রন্থ নয়, এটি জ্ঞানকে বেদ বলে। বিশ্বমিত্র যেখানে থাকতেন বেদও সেখানে তার সঙ্গে থাকতো। সেই একই কথা শ্রীকৃষ্ণ বলেছেন যে, সংসার এক অব~ অবিনাশী অসুস্থ বৃক্ষ। ঊর্ধ্বে পরমাত্মা যার মূল, নিম্নে প্রকৃত অর্থ শাখা প্রশাখা বিস্তৃত। তো এই ভাবেই আমরা প~ প্রথম অধ্যায় শেষ করলাম গীতা যথার্থ গীতার।

ওয়ালিকুম আসলাম, জুই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লা ভালো আছি, আপনার কী অবস্থা?

আপনাদের ওখানে আবহাওয়া কেমন আজকে? আমাদের এখানে আমি তো ঢাকা তে আছি, ঢাকা তে তেমন একটা আবহাওয়া আহ পাওয়া যাচ্ছেনা ঠাণ্ডা খুব কম, গরম গরম weather ই পড়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আহ না আমিতো বাগুরাতে আছি এখানে মানে উম বেশ আমি শীত অনুভব করছি কিছুদিন আগে প্রচণ্ড রকম শীত পড়েছিলো। আহ হচ্ছে আবার গরম মানে এরকম আবহাওয়া চলছে প্রায় দশ বারো দিনের মতো তারপরে আবার গরম পড়া শুরু হইছে তারপরে আবার এই যে দু একদিন হলো বেশ শীত অনুভব করছি। আচ্ছা এই সময়টায় ওই যে সৈত প্রবাহআবহাওয়ার একটা effect পড়েছিলো পড়াতে আরকি ওই problem টা হয়েছিলো জি, আমিও এসেছিলাম তখন বাগুরা তে আর এই ঠাণ্ডা আমি, ঢাকাতে basically তো অতো কিছু জামা কাপড় গায়ে দেওয়া লাগে না শীতের পোশাক আমি একটা just shirt পরে চলে গেছি বাগুরাতে আল্লা রহমতে আমার bag এ jacket ছিলো। তখন তাড়াতাড়ি করে তারপর দুইটা jacket পড়া লাগছে

তো এখন তো তাও একটু অবস্থা ভালো মানে উম কিসে যেমন পৌষ মাসে আপনার মধ্য, মধ্যের দিকে, মানে এতো বেশি শীত পড়ছে কুয়াশায় পুরা ঢাকা ছিলো মানে কিছুই দেখা যাচ্ছিলো না এক হাত দুরের জিনিসও মানে কুয়াশায় কারণে দেখা যাচ্ছিলোনা। জি আমিও ওটা feel করেছিলাম যে সামনের যেই মানুষটা আছে তারেও দেখা যাচ্ছেনা।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 তাও একটু শীত কম পড়ে কিন্তু হচ্ছে আমার খুব মানে খারাপ লাগে যে উত্তরাঞ্চলে যেই পরিমানে শীতটা পড়ে ওখানে মানুষের আসলেই খুব কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ।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 আপনি তো ঢাকা তে আছেন ঢাকায় তো প্রচুর ছিন্নমূল লোকের বাস ওদের তো মানে শীতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ শীতে তো কষ্ট হচ্ছেই এখন দুনিয়ার নিয়ম এটা কী বা করা যাবে help তো সবাই কম বেশি যা যা জায়গা থেকে করার try করে কিন্তু তাদের কাছে পৌছায় বা কতোটুকু? হ্যাঁ হ্যাঁ মানে এই শীতের জন্য আমি হচ্ছে news এ দেখলাম পত্রিকার হম তে একটা মানে ছবি দেখালাম তো একটা রিক্সাওয়ালা হচ্ছে তার মানে রিক্সার মধ্যে গুটি শুটি মেরে হচ্ছে শুয়ে আছে,

জি এই ধরেন সরকার থেকে বিভিন্ন রকম আপনার আহ কী বলে সাহায্য করা হবে কম্বল দেওয়া হবে এই দেওয়া হবে সেই দেওয়া হবে কিন্তু,

হ্যাঁ হ্যাঁ সেটাই তো এই মানে শুধু শীত না এখন তো আমাদের এইযে, আবহাওয়ারও খুব পরিবর্তন হচ্ছে এই খুব up down করছে মনে করেন এই দুই তিন দিন গুলো খুব শীত পড়ছে আবার গরম পড়ছে মানে এরকম change এর কারনে হচ্ছে আমাদের মানুষজন ও অসুস্থ হয়ে পড়তিছে, আসলে এই সময়টা খুবই খারাপ মানুষের ঠাণ্ডা কাশি জ্বর এগুলো লেগেই আছে।

এই পরিবর্তনটা হচ্ছে আমাদের এই যে আহ বৈষয়িক তাপমাত্রা মানে পুরো পৃথিবী ব্যাপি একটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে,

আমাদের আবহাওয়া টা যে পরিবর্তনটা সেটার কারনে আমরা এরকম অসুবিধার সম্মুখীন হচ্ছি। জি আসলই সমস্যা আর সবচেয়ে বেশি এইখানে effect করতেছে ছোটো বাচ্চাদের আর একটু বৃদ্ধ মানুষদের।

জি জি বেশি বেশি effect পরে তাদের ওপরে আমার বাবাই যেমন আহ যখন এই যে বেশি শীত পড়েছিলো আমার বাবা রাত্রে ঘুমাইতে পারে নাই মানে ঠাণ্ডা তার এতো পরিমান তার লেগেছে তার মানে asthama র সমস্যা আছে আরও, কাশি টাশি কফ টফ হয়ে আরকি সে রাত্রে smoothly ঘুমাইতেই পারে নাই চার পাঁচ দিন আসলে এই যে শ্বাসকষ্ট জনিত সমস্যা তারপর allergy র সমস্যা এই season টা তে খুব পরিমানে বেড়ে যায়।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 হ্যাঁ হ্যাঁ আমার তো এই যে আবহাওয়া টা এই যে যখন change হয়, বা হয়তো যখন শীত থেকে এই যে শীতকাল টা যখন শুরু হয়, তখন শরীর খুব অসুস্থ হয় খুব মানে ঠাণ্ডা সর্দি কাশি লেগেই থাকে বা শ্বাসকষ্ট হয় আবার এইযে এখন শীতটা চলে যাবে এই যে আবহাওয়ার change টা আমি নিতে পারিনা মানে ঋতু পরিবর্তন যতবারই হয়, ততোবারই আমি হচ্ছে অসুস্থ হই।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তখন হাঁচি কাশি শুরু হয়ে যায়। জি আমার আবার dust allergy আছে এইযে ধুলো বালি

আমাদের এই আবহাওয়া এতো পরিবর্তনের কারনে আমাদের যে ছয়টা ঋতু আছে আমরা কিন্তু এইটা আর feel করতে পারিনা। না না না এখন আমরা শুধুমাত্র কারন হচ্ছে আমরা শুধুমাত্র এখন দেখছি শীত আর মানে গরম এই দুটো ঋতুরই feel পাচ্ছি অন্য কিছুর কিন্তু feel আমরা পাচ্ছিনা। বর্ষাকালে একটু বৃষ্টি হয় আবার কোনো কোনো বর্ষাকালে বৃষ্টিই হয়না এরকমও হয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেন যেমন বৃষ্টি হওয়ার কথা তেমন কিন্তু হচ্ছেনা আবার যদিও হচ্ছে অতি মাত্রায় হচ্ছে বন্যার সম্মুখীন হচ্ছি মানে কিছুই ঠিকঠাক যাচ্ছে না

হ্যাঁ হ্যাঁ।

দূষণের কারনে এই বায়ু দূষণ বা অন্যান্য দূষণের কারনে আমাদের হচ্ছে প্রকৃতিকে আমরাই নষ্ট করে ফেলছি এরজন্য আমাদের আবহাওয়ার সাথে আমরা মানায় নিতে পারছিনা, জি আমরা গাছ কেটে ফেলতেছি নদী ভরাট করতেছি পুকুর ভরাট করতেছি সমুদ্র প্রায় পারলে ভরাট করে ফেলার মতো অবস্থা হয়ে যাচ্ছে কোনো প্রাকৃতিক সুন্দর্জ বা কোনো,

হ্যাঁ মানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হচ্ছে একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারবোনা, একটা সময় নাকি আসবে আমরা হয়তো পাব না আমাদের ছেলে মেয়ে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা পাবে একটা সময় এভাবে যদি চলতে থাকে পৃথিবী তাহলে একটা সময়ে আমাদের oxygen cylinder ঘাড়ে করে আমাদের ঘুরতে হবে।

হ্যাঁ হ্যাঁ যেই পরিমানে গাছ কাটা হচ্ছে আমাদের অবস্থা আসলেই খুব করুন হবে। গাছ কাটা সেটা main না main হলো pollution টা আমাদের গাছ কাটা আর pollution টা যদি একটা ইয়ে level এ থাকতো একটা balance এর ভিতরে থাকতো তাহলে হতো।